আর সাইনবোর্ডটা একদম ব্লু কালারের আর উপরে লেখা আছে কানাড়া ব্যাঙ্ক ।

ঝুপড়ি টাইপের কিছু টিনের ঘর টরও আছে যেটি আপাতত বন্ধ।

ব্লু দিয়া সাজানো আর গেটটা একদম খোলা।

ভিতরে একটা মেয়েও দেখা যাইতাসে ছোটমোটো মেয়ে।

এটা একটা চার্চের ভিতরের ছবি।

আর অনেকজন লোকের মুখের মধ্যে ব্লার করে রাখসে।

এইখানে কোন একটা রিচুয়াল চলতাসে পিছনে দুইটা স্কুটি আর বাইকও দেখা যাইতাসে।

সামনে একটা ঘরের গেটের সবি--

উপরে সাইনবোর্ড লাগানোর লেগা জায়গা আছে।

পুলিশও দেখা যাইতাসে কিছু একটা হইছে যে তারা সা তারা সা--

তাদের সাথে লোকজনের সাথে অনেক কিছু ডিসকাস করতাছে কোন মেটার নিয়ে।

এর ছায়া পড়তাছে আর এটির গায়ের কালার একদম ব্ল্যাক ।

এগুলি লটকানো আছে বিভিন্ন ধরনের কালারের।

নীসে আসে ঘরগুলি দেইখ্যা খুবই ভালো লাগতাসে।

এটাও একটা চার্চের ভিতরের ছবি।

যেখানে ফাদার আসে অন্যান্য লোকজনেরা আসে।

এটাও একটা ঘর কিংবা কিছু একটা বাইরের সাইডের ছবি যেখানে অনেকগুলো--

এটাও একটা দিনের বেলা নেওয়া ছবি যা দেখেই বোঝা যাইতাসে।

আর পুরা বিল্ডিংটা মেনলি সাদা কালার দিয়ে ডমিনেন্ট করা হইসে।

এই ছবিটাও দিনের বেলা নেওয়া হইতাসে।

যার ভিতরে অনেকগুলি জিনিস দেখা যাইতাছে প্রাইস ট্রাইস।

এটা স্পেশালি রাতের বেলা নেওয়া হইসে উপরের লোগোটা খুব সাইন মারতাসে।

আর জানলাগুলির কালার হচ্ছে সবুজ।

এটা একটা অফিস রুমের ভিতরের ছবি যেখানে কিছু লে রেড কালারের শার্ট পোরো একজন আদমি।

নীচের কার্পেটটা একদম রেড ।